এটা কে এটা কে দেখে মনে হচ্ছে এটা একটা মাঠ মাঠে বল খেলা হচ্ছে সাইড - এ অনেক মানুষ বসে দেখছে খেলা খেলা কিরকম খেলছে না খেলছে আর এখানে দো টীম দোটা টিম খেলছে একজন হলো ইয়েলো কালার - এর ড্রেস পরেছে আর একজন হলো গ্রীন কালার এর ড্রেস পরে রয়েছে।

এখানে একটা-আ অফিস এর মতো আছে অফিস না পুলিশ স্টেশন ভালো করে দেখা যাচ্ছে না। বাইরে একটা এ তেঁতুল গাছ আছে তেঁতুল ধরেছে আর পুলিশ দুজন পুলিশ কেও দেখা যাচ্ছে পুলিশ এর অফিসার দেখা যাচ্ছে উম আর চারপাঁচজন মানুষ দেখা যাচ্ছে।

চেয়ার অনেক গুলো চেয়ার -এ রয়েছে একটা ডাস্টবিন রয়েছে। ডাস --